এটা একটা ছোঁয়া ছেলেদের শপ এখানে জিন্স প্যান্ট শার্ট টিশার্ট সবকিছু পাওয়া যায় এবং প্যান্ট এর কাপড় শার্ট কাপড়ও পড়ে যায় এই শপ টা খুব সুন্দর।

ও-ও বে একটা সাদা কালার -এ আছে। একটা হালকা উম গোলাপী কালার -এ আছে । আস আকাশ--